একটা ট্রে আছে। তাতে চারটে টিক চিকেন ললিপপ রাখা।

সাদা রঙের লাইট দেখা যাচ্ছে।

এটি কিছু বড় বড় শিলাখণ্ডের উপর থেকে নেমে আসছে।

একটি দোকান দেখা যাচ্ছে। দোকানের সামনে কিছু মিষ্টি রাখা।

একটি টিনের চালা দেখা যাচ্ছে। এই চালাটি লাল রঙের। ও সামনে একটি ন অক্ষরে নাম লেখা।

বিল্ডিং -এর বাইরে থেকে বাঁশ দিয়ে ঘেরা বিল্ডিং -টির সামনে একটি বাইক রাখা রয়েছে।

সামনে কিছুটা খোলা পরিষ্কার জায়গা দেখা যাচ্ছে।

দূরে পাহাড় দেখা যাচ্ছে। ওপরে আকাশ দেখা যাচ্ছে। কিছু মেঘ দেখা যাচ্ছে।

একটু টি.ভি.এস. -এর শোরুম দেখা যাচ্ছে।

অনেক দূরে একটি দ্বীপ দেখা যাচ্ছে।

ব্লু রঙের গেট দেখা যাচ্ছে। ও ব্লু রঙের শাটার দেখা যা --

সেখানে তিনজন বসে রয়েছে। স্টেজের পেছন দিকটা ফুল দিয়ে সাজানো। একটি ব্যক্তির ফটো দেওয়া ও একটি প্ল্যাকার্ড দেখা যাচ্ছে।

একটি গাড়ির আয়না দেখা যাচ্ছে। সামনে একটি হলুদ রঙের বড় ট্রাক দেখা যাচ্ছে। তার সামনে কতগুলি বড় বড় গাড়ি রয়েছে।

সবাই আঁকছে। একটি ম্যাম দাঁড়িয়ে আছে।

একটি দোকান দেখা যাচ্ছে। দোকানের পাশ দিয়ে একটি সিঁড়ি দেখা যাচ্ছে। দোকানে ভিতর একজন লোক বসে রয়েছে ।

টিভির উপরে একটি প্ল্যাকার্ড লাগানো রয়েছে।

দূরে জঙ্গলে রয়েছে। সেই জঙ্গলে চারটে হরিণ ছানা খেলা করছে।

একটি পেট্রোল পাম্প । দূরে একটি ট্রাক দাঁড়িয়ে। পেট্রোল পাম্পের উপরের ডিজেল লেখা। এখানে দুই নম্বর লেখা।

এবং পেট্রোল পাম্পের মেশিন দেখা যাচ্ছে।

ও দূরে কিছু খেজুর গাছ দেখা যাচ্ছে।